এই ফটোটিতে তিনজন ছেলে মানুষ বসে আছে।

এই ফটোটিতে দুটো বিল্ডিং আছে।

এই ফোটোর মধ্যে বাইরে আমপাতা ঝোলানো।

এই ফটোটিতে একটি গাছ দেখা--

চারটি লাইটের আলো ওপর দিকে পড়েছে।

এই ফটোটিতে কয়েকটি টেবিল রাখা আছে।

এই ফটোটিতে মেঘলা আকাশও দেখা যা--

এই ফটোটিতে সিঁড়ি দেখা যা--

এই ফটোটিতে অনেকগুলি কলা গাছ দেখা যা--